নমস্কার এখন দেখি যে sendmail from not set in php dot ini error কিভাবে dot করে
আমরা নির্ধারিত করিনি যে কার থেকে email আসছে
email পাঠাতে গেলে আমাদের এটি করতে হবে
আমরা এখানে from we মত প্যারামিটার ব্যবহার করব না
আমাদের নির্দিষ্ট হেডারে পাঠাতে হবে
তাই এখানে headers ভ্যারিয়েবল বানাই so me @me com এর মত কিছুর সমান হবে so
আমাদের স্ট্যান্ডার্ডাইজড mail header নিয়ে কাজ করতে হবে যা হল from: এবং একটি colon নাকি সেমিকোলন এবং তারপর আমরা লিখব উদাহরণস্বরূপ php academy
বা admin @php academy or মত কিছু লিখতে পারেন এবং চাইলে com যোগ করতে পারেন
বাস্তবে আমার কোনো ডোমেইন name নেই কিন্তু আমরা এটি সেইভাবেই রাখবো
সুতরাং from: admin @phpacademy com
এখন মেলের মধ্যে একটি নতুন প্যারামিটার যোগ করতে হবে যা হল headers
এখন আমরা এখানে এসে লিখতে পারি alex এবং এখানে this is a test!
send me this we click করুন এবং আমরা অন্য একটি error দেখি
এখন আমি বাস্তবে আমার কম্পিউটারে কোনো mail server চালাচ্ছি now
আপনি আপনার কম্পিউটারে কোনো mail server চালাতে না চাইলে mail free mail server জন্য google a খুঁজুন এবং এটি আপনার কম্পিউটারে mail server install করবে যেমন আমরা এখন local host চালাছি
আপনার কাছে local host অধীনে একটি smtp mail server থাকবে
dns যেহেতু আমার কাছে কোনো mail server now আমি আমার বিশ্ববিদ্যালয়ের email system ব্যবহার করব যা হল আমার বিশ্ববিদ্যালয় ইমেলের dns বা domain name server
এইভাবে আমার email আমার বিশ্ববিদ্যালয়ের মাধ্যমে পাঠানো হয়
আপনি যদি কোনো নির্দিষ্ট dns server সম্পর্কে জানেন যদি আপনার কাছে আগে থেকেই একটি domain name থাকে যদি আপনার একটি website থাকে তাহলে আপনি তা জানতে পারবেন be অন্তত আপনি সেটি খুঁজে পেতে সক্ষম হবেন
আপনি ওটির মাধ্যমে একটি email পাঠাতে সক্ষম হবেন
আমি জানি shef আমার বিশ্ববিদ্যালয়ের email dns server হল mailhost dot shef dot ac dot uk কারণ আমি sheffield বিশ্ববিদ্যালয়ে রয়েছি
তাই এটি আমাকে আমার php dot ini তে অন্তর্ভুক্ত করতে হবে
এটি করার সবচেয়ে ভালো উপায় হল এখানে আসা এবং নিজের ভ্যারিয়েবল setup করা
ঠিক আছে আমাদের php dot ini তে smtp set করতে হবে
আমার php dot ini file খোলার বদলে আমি শুধু ini set ফাংশন ব্যবহার করব
এবং ভ্যরিয়েবলের name হল smtp
তাই আমরা php dot ini file এই line সম্পাদন করছি
এবং আমি মান হিসাবে এখানে মেল হোস্ট type করি
এখানে আমরা echo get ini লিখি যা একটি নির্দিষ্ট মান পায়
এরপর আমি smtp লিখব এবং তা সেখানে script নষ্ট করতে পারে
তাই আমরা দেখতে পারি যে এটি কিভাবে কাজ করে
তাই আমি লিখি alex এবং তারপর test এবং send me this এ click করি
oh! দুঃখিত আমি that সম্পূর্ণ ভুল লিখেছি big ভুল that হল ini get that refresh করি
ঠিক আছে আমরা মূলত mail host dot shef dot ac dot uk এর জন্য আমাদের ini file আমাদের smtp setting করছি
এবং তারপর আমরা এর value echo করব
অর্থাৎ এটি আমাদের বলে যে set mail host dot shef dot ac dot uk হিসাবে set হয়ে গেছে
ধরুন dns mail host server বা dns server কাজ করে তারপর বাকি code কাজ করবে
নিজের mail পাঠানোর পর আমি পৃষ্ঠাটি নষ্ট করব
no um করব no um এখনই পৃষ্ঠাটি নষ্ট করব
চলুন ফিরে যাই এবং লিখি alex এবং this is a test
দেখছি যে সবকিছু ঠিক রয়েছে আমাদের কাছে to subject from: admin @phpacademy com নামক headers রয়েছে
এখানে আমাদের body রয়েছে এবং আমরা আমাদের mail ফাংশন নিষ্পাদন করছি
তাই আমরা send me this we টিপলে কিছু has no আমরা কোনো errors পাইনি তাই আমরা অনুমান করতে পারি যে সবকিছু কাজ করছে
যদি আমি আমার হটmail বা wemail a আসি এবং আমার inbox click করি আপনি দেখতে পাবেন যে আমরা এখন admin @phpacademy dot com থেকে একটি mail পেয়েছি
যদি আমরা এটিতে click করি আমরা আমাদের subject line email from phpacademy পাই যা আমরা এখানে set করেছি
এবং আমাদের কাছে সেই email এড্রেস রয়েছে যা আমি নির্দিষ্ট করেছি
আপনি এটি এইভাবে alex থেকে বা phpacademy থেকে রাখতে পারেন
এবং তারপর আমাদের কাছে this is an email from alex রয়েছে যে name আমরা এখানে form দিয়েছি
তারপর আমাদের কাছে 2 টি line breaks রয়েছে যা হল 1 এবং 2
এবং this is a test সেটি সেই text যা আমি সেখানে রেখেছি
সুতরাং আমার বিশ্ববিদ্যালয়ের dns mail server ব্যবহার করে এই একটি mail ফাংশন
আপনার insp your একটি dns mail server থাকবে
এটির প্রমাণীকরণের প্রয়োজন হতে পারে যাতে আমি শীঘ্রই tutorial সমাপ্ত করব
এটি কাজ so করলে আপনি ঐ tutorial দেখুন so আমাকে email করুন so আমার ইউটিউবের মাধ্যমে আমার সাথে যোগাযোগ করুন
ok আছে আশা করি এটি অনেক লোকের কাজে লাগবে
ইতিমধ্যে subscribe না করে থাকলে তা করুন
এই tutorial অংশগ্রহণ করার জন্য ধন্যবাদ শুভবিদায়